হ্যাঁ তো ওখানেই তো মনে হয়. হ্যাঁ না মনে নেই. আমি তো জানিস ভুললাই যায় শুধু. আমি শুধু মনে আছে আমি গেছি তারপর বল হ্যালো হ্যাঁ বল তুই বল. আমি আবার কোথায় যাচ্ছি?

আমার? হুম. কি জানি জানিস না? . আমার আচ্ছা আমার এখন আপাতত তারাপীঠ যেতে খুব ইচ্ছা করছে. মানে কি বলতো? মা টানছে এরকম একটা. হুম. একবার গেছি তো? মনে হচ্ছে আবার টানছে. হুম ওরকম হয়. আমারও মনে পড়লে মনে হয় যেটা মজা হত, আনন্দ হত. হুম. এই তো হুম এই কদিনের মধ্যে আমরা দীঘা যেতে পারি. যেতে পারি এখনো ঠিক নেই. ও খুব গেছি দীঘা. খুব ঘুরছ মামনি. হুম. শোন না. তোকে পুরীর আর একটা কথা বলি হুম ওখানে দাঁড়া.

যে পুরীর যে মানে মন্দিরের ঠাকুরটা সেই ঠাকুরটা জানিস? প্রতি কত বছর দশ বছর, এগারো বছর পর পর পাল্টান হয়. এবার শোনা গেছে যে কৃষ্ণ ঠাকুর যখন মারা গেছিলেন. হুম. ঠিক যাচ্ছে উনি ওনার পায়ে কে জানি একটা তীর মেরেছিল. সেই তীর মারার ফলে তিনি মারা গেছিলেন. সেটাও এখন অনেক গল্প আছে. সেটা আমি জানি. পরে বলব ক্ষণ. ঠিক আছে

গাছের যে গুঁড়ি গুলো হয় ওটা দিয়ে বানানো হয়. হুম. ঠিক আছে তো এইটা দিয়ে বানানো হয় তো ওই জন্য ও যখন ওটা বানানো হয় তখন না ঠাকুর যখন ঠাকুরমশাই গুলো মানে যারা পুরো মানে main যারা একদম বদল করে ওটা ঠাকুরটাকে তো বানানো হয়ে যায় বানানো হয়ে যাওয়ার পর যখন মন্দিরে আনে ওর মধ্যে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়. তো সেটাই যখন বলে যে টা মূর্তি থেকে যখন ওই হৃদয়টাকে মানে বার করে. ওই হৃদয় যখন বার করে তখন ওই মানে পুরোহিত গুলো চোখের মধ্যে তার পট্টি বেঁধে নেয় আর হাতে gloves পরে নেয় বুঝেছিস. এবার হাত দিলে ওই হৃদয়টাকে বোঝা যায়. হৃদয়টাকে বোঝা যায় যে আজকে নরছে চরছে. বুঝেছিস? শুনেছিস এটা? হ্যাঁ না. হ্যাঁ. কিন্তু ওটা না খুলেও কিন্তু দেখা যাবে না. তারপর ওটা প্রতিষ্ঠা করতে হয়. বুঝেছিস? ওই তাই জন্যই পুরীর হ্যাঁ ওই জন্যই পুরীর মন্দিরটা অনেক রহস্য. শুনেছি. কিছুদিন আগে তো কল্যাণীতেও বই মেলা হয়েছে. গেছিস? হ্যাঁ গেছিলাম তো অনুপম রায়কে দেখতে গেলাম. অনুপম রায়কে আর দেখতে পেলাম না. হুম. সাত টাকা entry fee দিয়ে ঢুকলাম কেন? রাত হয়ে গেছিল না. ওরা তো stage এ উঠতে খুব রাত করে সেই জন্য বাড়ি চলে এসেছি কল্যাণীর দিকটা তাও ফাঁকা হয়ে যায় ওই জন্য বাড়ি চলে এসছি। সেরকম ভিড় ছিল না. মানে ভিড় ছিল অনুভব রায়কে দেখার জন্য. বড় মেলা ছিল না. একদম উম কি বলব আর ছোটবেলা ছিল. সেরকমই ছিল না. তাই আমিও শুনেছি আর খুব নাচ গান হচ্ছিলো মানে নাচ গান এমনি তো অনুষ্ঠান হচ্ছিলো না নাচ, গান, এমনি তো অনুষ্ঠান হচ্ছিলো. হুম হুম আরো তুইও তো গেছিলিস. হ্যাঁ সেটা বিক্রেতার অনেক কিছু যেমন বইমেলায় কত বইয়ের তো দোকান থাকবেই তাছাড়া জানিস শাড়িরও দোকান ছিল . হ্যাঁ. মকটেলের দোকান ছিল এই জানিস বই মেলায় বই কাউকে আমি কিনতে দেখলাম না. সবাই শুধু খেলো দেলো. অনুপম রায় কে দেখলো আর বাড়ি চলে গেলো মানে আসল আসল যেটার জন্যই হ্যাঁ বইমেলায় মানে যারা বই বিক্রি করে তাদের থেকে বেশি যারা খাবারের স্টল তারা বেশি কামাচ্ছে. মানে তারা বেশি কামাই করছে. ওটা কিন্তু সত্যি কথা বল হ্যাঁ একদম হুম যাদের জন্য হচ্ছে তাদেরই কামাই নেই. মানে তাদেরই কোন বিক্রি নেই. হ্যাঁ. ঠিকই বলেছিস কথাটা. কী আর করা যাবে হুম হ্যাঁ. মানুষ ফোন চায় মানুষ শুধু বাঁচে হ্যাঁ ফোনটাই তো সব খেয়ে নিয়েছে alarm বল tv মানুষের বাচ্চাদের খেলাধুলা বল হুম বাচ্চাদের আর খেলতে দেখিস বাইরে কোথাও খেলতেই দেখি না mobile সারাক্ষণ দেখবি mobile এ খেলতে online হুম সেটাই আর এখন যা হয়েছে ভবিষ্যতে এর থেকে আরো বেশি হবে দেখবি. হ্যাঁ, আর কিছুদিন যাক. হুম আর কি বলা যাবে? যা হচ্ছে সেগুলোকে ছাড়া আর কোন কাজ নেই. হ্যাঁ হুম ঠিক আছে বান্ধবী, তাহলে ভালোভাবে থাকিস হ্যাঁ তুইও ভালোভাবে থাকিস. দেখা হবে পরে. হ্যাঁ হ্যাঁ. tata. রাখলাম. হ্যাঁ. রাখ।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

hello হ্যাঁ হ্যাঁ wish you very happy birthday

হ্যাঁ many happy returns of the day may god bless you may you deserve in the best of health and happiness হ্যাঁ thank you so may your year ahead be wonderful আর বলো তারপর কেমন আছো? হম ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা। বাড়িতে নাকি? হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছি আমি আহ আহ আমার তো eight to five থাকে কাজ।

eight am to five pm work from home ই আমার

আগে তুমি বলো তোমার কিভাবে আজকে celebrate করলে? এই বাড়িতেই এইসব সকালবেলা গেলাম কালীঘাট মন্দিরে পুজো দিলাম। দুপুরে মা রান্না বান্না করলো। এই সন্ধ্যাবেলা কেকটা একটু কাট কেক-টেক কাটবো

দু তিনটে বন্ধু আসবে এই আর কি

হ্যাঁ হ্যাঁ সব ভালো আছি, সব ঠিক আছে। আজকে তো special day your birthday তাই জন্য আমি ভাবলাম যে চলো আমি wish করি এটা না ভালো করেছো। হ্যাঁ এখন তোমার সঙ্গে কথাই বলা হয় না এখন আর জান তো। তাই সময় পাই না তো।